নীচের দিকে রয়েছে ঘাসের বিছানা এবং সেই বিছানার উপরে রয়েছে সুন্দর্য ভরা গাছ অর্থাৎ ফুলের গাছ।

একটি এ_সি একটি লাইট এবং একটি ফ্যান এবং একটি ঘড়ি রয়েছে।

দুজন ব্যক্তি সিঁড়ির মাধ্যমে বেয়ে বেয়ে উপরে যাচ্ছে।

সেন্টার অর্থাৎ কিনারে রয়েছে বিভিন্ন গাছ পালা রাস্তা এবং মাঝখানে রয়েছে একটি সুইমিং ফুল ।

আমি এখানে একটি ব্যস্তময় রাস্তা দেখতে পারছি।

যার চারিদিকে প্রচুর গাছপালা এবং বিশাল ঘরবাড়ি দেখা যাচ্ছে এ--।

একটি বধূ বসার সিংহাসন রয়েছে।